এখানে একটি রাস্তা রয়েছেযেটি এই রাস্তার চারিদিকে সাদা এবং নীল রঙের বর্ডার দেওয়া রয়েছে এবং রাস্তা উপরে একটি ছোট্ট করে টিন দিয়ে ঘেরা রয়েছে এবং তার নিচে--

এটি একটি আনন্দময় ফিশ কোম্পানি এটি একটি মাছের দোকান তো এর প্রোপাইটার হচ্ছে সোমাবেরা।

এটি হলো বসন্ত ভান্ডার যেটা মেদিনীপুর এই অবস্থিত এই বসন্ত ভান্ডারে ভুসিমালে যাবতীয় জিনিস

সেন্টার -এর ভেতর দিকে অংশটি স্টার্ট ইউর ট্রেনিং উইথ আওয়ার প্রফেশনাল ট্রেনারস তোমার প্রফেশনাল মানে গুরুত্বপূর্ণ নিজের ট্রেনার দের সঙ্গে তুমি তোমার ট্রেন টা শুরু করতে পারো। এখানে--